দুর্গা --পূজার প্যান্ডেল যেখানে অনেক লোক প্রবেশ করছে এবং সামনে একটি নট-রাজের মূর্তি -আছে।

কালি মন্দির মন্দিরের মাথার উপরে শিব লের--

এটি একটি মোবাইল দোকান যেখানে অনেকগুলো মোবাইল রয়েছে ও সেখানে ফোনের লাগানোর কভার-ও দেখা যাচ্ছে।

ত্ৰিকোণ আকৃতির অনেক গুলো পরোটা রাখা রয়েছে ।